Hello হ্যাঁ সুস্মিতা কেমন আছো? Hello সুস্মিতা কেমন আছো? এইরে চলছে সব চলছে আর বলো কিরকম চলছে সব কিছু? খুব ভালো আছে খুব ভালো আছে। এবার বলো কী তোমার পড়ালেখা কেমন চলছে?

এম কম করলে? এম কম টা খুবই ভালো, তাহলে এম কম করার পর কী plaing আছে তোমার? আচ্ছা খুবই না এটাও আছে এতো চাপ নিয়ে যখন পড়ালেখা করেইছো তাহলে একটু break তো লাগবেই এটাতো একদম ঠিক কথা আছে না খুবই ভালো আছে

এই চলছে আমারও পড়ালেখা হয়েছে এবার ভাবছি কী করবো না করবো, এই একটু confuse ছিলাম কী, কী করা যায় মানে job নিয়ে একটু ভাবছিলাম কী হ্যাঁ job নিয়ে একটু ভাবছিলাম কী মানে privet job করবো না কি করবো না কি teaching লাইনে ঢুকে যাবো, এটা ভাব ছিলাম ভাবলাম তোমার সাথে কথা বলি কেন তুমি এমনিও তো তোমার তুমি এবার যাবে, তাহলে কী planning আছে? তাহলে

হ্যাঁ একদম ঠিক কথা সেটা

না না দেখো ব্যাপারটা কী, আমি এই যে করছি একটু বোঝার চেষ্টা কর, দেখো আমি এমনি তো বি কম করে নিয়েছি আর বি কম করার পরে আমার বি এড হয়ে গেছে ঠিক আছে এবার কি আছে এবার আমি ভাবছিলাম কি যেহেতু কোলকাতায় এতো চাপ আছে তোমার এই সব নিয়ে মানে তোমার education system নিয়ে কারণ টেটে সব টাটা খেয়ে সব লাল হয়ে গেছে মানে সোজা রাস্তায় গেলে কক্ষনো আমি chance পাবো না, এটা তুমিও জানো তুমিও পাবে না দশ লাখ পাঁচ লাখ এই সব দিয়ে সব কিছু শেষ করে দিয়েছে এবার কি আছে যদি আমার job লাগে তাহলে আমাকে একদম টাকা দিতে হবে নাহলে central level এ কাজ করতে হবে যেহেতু লাইনটা অনেক বড়ো আছে, এখন যদি আমি টাকা দিই আমি job পাবো কিন্তু দশ বছর পরে পাবো এবার দশ বছর private চাকরি করাটা খুব চাপ আমি ভাবছিলাম যদি আমি মাহিন্দ্রা মাহিন্দ্রা class join করে যদি কে হয় মাহিন্দ্রায় job join করে মানে মাহিন্দ্রায় class এ join করে যদি competition এ তৈরী করে নি আর তার পরে যদি ওটাও আর তার সঙ্গে teaching লাইনটা tuition এ এসেই পড়াই কিন্তু এখানে কি আছে এখানেও টাকা আসবে না

হ্যাঁ, সারাদিন চলে যাবে তারপরে ওরা তো বলবে ভাই তুই এখানে পড়ালেখার জন্য তো আসিসনি তুই তো এখানে কাজ করতে আসিস, তাহলে কাজ না করলে ওরা টাকা কেন দেবে ব্যাপার এটা আছে এটাই যে একটু confused আছি দেখা যাক কি হয় মানে বলতে গেলে ঠিকই আছে কিন্তু এটাই আছে কি কিকরবো না কর

বাহ্ খুবই ভালো আছে এটাতে এটা তো খারাপ মোটেও না খুবই ভালো এটা

ওটাই তো ব্যাপার আছে এখনকার time এ বেশি পড়ালেখা করলেও চাপ আছে এখনকার time এ বেশি পড়ালেখা করলে আমি তো বলবো তার থেকে ভালো বসে থাকা কেনোকি এখনকার time এ বলতে গেলে যে field এ থাকবে ওরি সব কিছু হবে যে field এ থাকে না ওর অনেক চাপ আছে

না এটাও ঠিক কথা, খুব ভালো ভেবেছো কথাটা ওই টাতো আছে কিন্তু শখটা মেটা বলতে গেলে, এটাতে বলতে কি মানে, কোনো future নেই

ব্যাপার ওইটাই হ্যাঁ একদম ঠিক

কিন্তু যদি ভালো job না পাই তাহলে তো চাপ আছে একদম তাই জন্য ভাবছিলাম কি মানে কি করা যায় আর কি ভালো ভাবে সব কিছু সব কিছু হয়ে যাবে

হম আচ্ছা

এইটাই তো হয় এই সব dublicity করে placement গুলো টাকা খেয়ে নেয় কোম্পানি কোম্পানিকে এক এক মাস না কুড়ি দিন কাজ করিয়ে তারপরে কোম্পানি বন্ধ হয়ে যায় এটাই হয়

তার মোনও ভেঁঙ্গে যায় লোক একটা

একদম একদম একদম সুস্মিতা আমাকে বলবে ঠিক হম আছে, যা কিছু পাবে আমাকে একটু বলবে ঠিক আছে okay okay রাখছি, ভালো থেকো ছোটো বয়সের মানুষ আছে অনেক mature আবার অনেক প্রাপ্ত বয়স্ক মানুষ আছে যার মধ্যে maturity কম। তো আসলে maturity বলতে কি বোঝায় এবং কি কি sign গুলো আমাদের মনের মধ্যে আসলে তা আমার চিন্তা করলে বুঝবো যে আমাদের মধ্যে maturity আসছে। সে বিষয় গুলো নিয়ে আজকে আপনার সাথে বিস টা point share করতে যাচ্ছি । এই বিস টা point যখন আপনার মধ্যে develop করবে তখন আপনি বুঝবেন যে আসলে আপনার মধ্যে আস্তে আস্তে maturity আসছে। তার আগে যদি maturity সম্পর্কে বলতে হয় তাহলে maturity mainly চার ধরনের একটা হচ্ছে physical maturity একটা হচ্ছে mental maturity একটা হচ্ছে emotional maturity এবং আর একটা হচ্ছে spiritual maturity এগুলোর বাংলা যদি করা হয় তাহলে ছোটো ভাবে করলে এমন হবে শারীরিক পরিপক্কতা একটা বিষয় থাকে মানসিক পরিপক্কতা emotional পরিপক্কতা আর অ্যাধাতিক পরিপক্কতা, ব্যাপার টা হচ্ছে এমন

প্রথম যে আহ গুন তার মধ্যে আসবে সেটা হল যে দায়িত্ব কে ভয় পাবেন, সে যেকোন ধরণের responsibility আলিঙ্গন করবে এবং সে দায়িত্ব পারো তো পক্ষে পালন করার চেষ্টা করবে সে দায়িত্ব থেকে পালানোর কোনো রাস্তা খুঁজবে না তাকে অবশ অবশ্যই responsible হবে তবেই responsibility যখন মনের মধ্যে develop করতে পারবেন তখন বুঝতে হবে যে আপনার মধ্যে অবশ অবশ্যই maturity আসছে দুই number point হচ্ছে দেশে যখন কথা বলতে যাবেন কোনো mature মানুষ সে খুব balanced ভাবে কথা বলেন balanced ভাবে কথা বলা মানে বোঝায় আপনি আসলে ধরেন আপনি আসলে ধরেন আপনি কারোর সাথে phone এ কথা বলছেন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার বাড়ি কোন জায়গা তো সে বলল যে আমার বাড়ি হচ্ছে আহ সিরাজ গঞ্জে, আপনি তখন তাকে বলতে যাচ্ছেন সিরাজ গঞ্জে আপনি কি তপন কে চেনেন? তো ব্যাপার টা কি হল সিরাজ গঞ্জে তো অনেক বড়ো একটা জায়গা সিরাজ গঞ্জে লাখ লাখ হাজার হাজার তপন থাকতে পারে, আর আপনি যখন তাকে প্রশ্ন করলেন যে আপনি তমুক কে চিনেন এই বিষয়টা কিন্তু খুব প্রশ্ন না ধরেন ব্যাপারটা এমন হতে পারে যে আপনি ঢাকা University পড়েন আপনার কেউ আপনাকে জিজ্ঞাসা করল তুমি ঢাকা University পড়ো তুমি কি অমুক কে চেনো তো এই বিষয়টা কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ কথা না এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসলে কোন mature প্রশ্ন না সুতরাং আপনি যখন কথা বলছেন কথার মধ্যে একটা balance থাকতে হবে এবং balance থাকা মানে বোঝাচ্ছে আপনি আসলে aggressive থাকবেন না খুব politely আপনার বক্তব্য অন্যের কাছে প্রকাশ করতে পারবেন তিন number point যে আপনি যতোটুকু প্রয়োজন ঠিক সেখানে ততখানি কথা বলবেন কোন জায়গাতে অযাচিতভাবে বকবক বকবক করবেন না বা over পরিমাণ কথা বলবেন না atleast যারা আসলে mature মানুষ তারা পারত পক্ষে সব জায়গাতে যখন লোক সমাগমে বসে তখন যতটুকু তার বলা প্রয়োজন যে যতটুকু পরিমাণ কথা বলে আর বাকি সময় সে আসলে শোনে মানে you have to talkless and listen more কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আমাদের কান দিয়েছে দুটো এবং মুখ দিয়েছে একটা মানে কম বলে আমরা বেশি যাতে শুনতে পারি এই বিষয়টা একবার এই বিষয়টা বলার জন্য এবার চার number point এটা খুব important যে একজন mature মানুষ হুট করে কারো সঙ্গে ঝগড়া করতে চায় না একজন mature মানুষ হুট করে কাউকে গায়ে হাত তোলে না

আপনি যখন তার সাথে অযথা ঝগড়া করতেছেন এই sign গুলো বোঝায় আপনি আসলে mature না আপনার মধ্যে maturity আসেনি আমি কাউকে ছোট করার জন্য বলছি না আপনি নানান বাংলাদেশে অবশ্যই এটা আগের থেকে কমে গেছে আপনি অনেক গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন দেখা যাচ্ছে দুইটা পাশাপাশি গাড়ি অথবা দুইজন মহিলা অথবা শিক্ষা দীক্ষা যাদের বেশি নেই খামাখা ঝগড়া করছে ঝগড়ার যে এত এত এত message র গালি ব্যবহার করতেছে এত এত আজেবাজে কথা ব্যবহার করতেছে আপনি দেখলে অবাক হবেন এগুলো তো maturesign না এগুলো অবশ্যই অবশ্যই অপরিপক্ক কথাবাত্রা বা immature sign

তার কাছে ততখানি মূল্যবান অন্যের জীবনকে আপনি value করতে শিখবেন মূল্য দিতে শিখবেন এবং specially বাচ্চা এবং যারা বয়স্ক আছে এদের প্রতি একটা ভালোবাসা বা সহমর্মিতা আসবে। কারণ কি জানেন বাচ্চা দেখলে আপনার মনে হবে যে আমিও একটা সময় ছোট ছিলাম আর বড় দেখলে মনে হবে যে আমিও তো কিছুদিন পরে ওইখানে যাব সুতরাং আপনি বাচ্চা এবং বড় দুই ধরনের মানুষকে অনেক বেশি স্নেহ করবেন এছাড়াও আপনি পৃথিবীর প্রতিটা প্রাণীর জীবনকে মূল্য দেবেন এটা হচ্ছে পাঁচ number point ছয় number point হচ্ছে আপনি যখন maturity আপনার মধ্যে আসবে আপনি তখন promise এবং commitment এই দুইটা জিনিসকে maintain করতে শিখবেন কারণ হচ্ছে আপনি যখন personal life যান আপনি নানার মানুষের কাছে নানান ধরনের promise করেন বা নানান ধরনের commitment করেন even আমরা যখন business করতে চাই তখনও কিন্তু আমাদের ক্রেতার কাছে commitment করতে হয় বা ওয়াদা করতে হয় আমি যখন ওয়াদা করে ওয়াদাটাকে পালন করলাম that's mean আমার মধ্যে maturity আসতেছে কারণ আমি ওয়াদা করলাম মুখে বললাম এক জিনিস বাকিটা করলাম না এটা একটা immature ভাব কারণ কি জানেন এটা একটা নিজের ধরুন আপনি একজন দোকানদার আপনি মনে করেন plastic বিক্রি করেন মনে করেন blender বিক্রি করেন আপনি তো নিম্নমানের একটা পণ্যকে customer কে দিচ্ছেন আল্লার কিরাটিরা দিয়ে যে এটা সবথেকে ভালো ও যখন আপনার প্রতি বিশ্বাস করে সে নলি ও যখন পণ্যের গুণগতমান পাবেনা তখন সে কিন্তু আপনার কাছে second বার আসবে না সুতরাং আপনি real life এ যত বেশি পরিমাণ promise বা যত বেশি পরিমাণ commitment maintain করবেন আপনি life এ ততো বেশি পরিমাণ আগাবেন এবং মানুষ আপনাকে তত বেশি পরিমাণ trust করবে সুতরাং maturity মানে হল আপনার মধ্যে promise এবং commitment maintain করার ability আসবে সাত number জিনিসটা অনেকের পছন্দ নাও হতে পারে যারা mature মানুষ তারা এটা অনুভব করে এই যে foul ভাবে business এ আড্ডাবাজি করা এই বন্ধুদের সাথে বসে বসে খামকা আড্ডাবাজি সময় নষ্ট করা এই সময় নষ্ট করে জীবনে পিছায় আগায় না সুতরাং আপনি যখন mature হবেন তখন আপনি জানবেন যে কিভাবে সময়কে সঠিকভাবে ব্যয় করা যায় আমি অযথা কোনো জায়গাতে দু'ঘণ্টা সময় invest করবো না। আমি কোন জায়গাতে যদি এক ঘন্টা বসে আসি নিশ্চয়ই কোন সেখানে এক ঘন্টায় যাব, শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য আমি অযথা সেখানে গিয়ে সময় নষ্ট করবো না কোন mature মানুষ এই কাজটা পারো তো পক্ষে করেন না। আট number point হচ্ছে দেখবেন mature মানুষই এটা accept করে সে পৃথিবীর সবকিছু জানে না। কারণ সবকিছু জানবে না মানুষ সেটাই কিন্তু স্বাভাবিক আমার কি পৃথিবীর সমস্ত প্রকার জ্ঞান আসে নাই আমি যখন এইটা video টা বানাচ্ছি আজকে আমি অনেক কিছু study করে video টা তৈরি করছি সুতরাং আমি সবকিছু জানবো না এটা স্বাভাবিক আমি প্রয়াস করতে পারি কোন কিছু জানার আমি সবকিছু জানবো না সুতরাং এই বিষয়টা accept করা এ বিষয়টা মেনে নেওয়া এটা maturity এবার number nine point সেটা হল একজন mature মানুষ এটা accept করে যে পৃথিবীতে যত ধরনের মানুষ আছে প্রত্যেকের আলাদা আলাদা রকমের দর্শন থাকবে জীবনে এবং সে প্রত্যেকের দর্শনকে respect অর্থাৎ আপনি যদি যখন বুঝবেন যে আপনি অন্যের মতবাদ কে অন্যের জীবনধারাকে অন্যের দর্শনকে respect করতে জানেন সম্মান করতে জানেন তখন আপনার মধ্যে আসলে maturity আছে এবার যদি আমরা দশ number কথাতে যাই খুবই important এবং খুব powerful statement দশ number point হচ্ছে এই যে আপনার মধ্যে maturity যখন আসবে তখন আপনি আপনার জীবনে শুধুমাত্র আপনার aim কে দেখতে পাবেন আপনার goal কে দেখতে পাবেন এবং ঐখানে যেতে চাই আশেপাশে কোন কিছু আপনাকে de focus করতে পারবে না

আপনাকে বিক্ষিপ্ত করতে পারবে না তখন আপনি বুঝবেন আপনার মতো maturity আছে আমার আপনারা হয়তো গল্প শুনে থাকতে পারেন সেটা হল যে একবার একটা লোক একটা খাসি কিনছে একটা ছাগল কিনছে বাজারে কিনে সে ছাগলটাকে নিয়ে বাড়ি গেল সে রাস্তার লোকজন তাকে বলছে তুই কুত্তারে নিয়ে কই যাস সে বলছে কই কুত্তা কই এটা তো খাসি না না ভাই কুত্তা এই তো সামনে কিছু তো যাওয়ার পর আরেকজন বলে ভাই তুই কুত্তা নিয়ে কই যাস তো সে বলতেছে কুত্তা কই এটা তো খাসি আর একটু দূর যাওয়ার পর আর একজন তাকে বলছে ভাই তুই কুত্তারে নিয়ে কই যাইতেছিস সে বলছে আসলেই বোধহয় আমি কুত্তা নিয়ে আইছে। তখন খাসিটাকে ফেলে দৌড় দিয়ে চলে যায় এমন আমি আসলে পাগল হয়ে গেছে আমি কুত্তারে নিয়ে চলে আইছি, এই ধরনের কিছু মানুষ আছে এই জীবনে পাওয়া যায় সঠিক পথে থাকলে আপনাকে নানানভাবে পথচূতো করার চেষ্টা করবেন যখন আপনার মধ্যে maturity আসবে এই মানুষ আপনাকে পথ থেকে বিচ্যুত করতে পারবে না so আপনার মধ্যে অবশ্য এই গুণটা থাকবে যদি আপনি mature হন তবে এগারো number point হচ্ছে একজন mature মানুষ একটা event কে বিভিন্ন angle এ দেখতে পারে বা দেখতে জানে কেবল ধরেন আপনার আপনি কোন একটা company তে job করেন আপনি নতুন কোন একটা supplier সাথে বা নতুন কোন একটা project এ এই project এর যত রকম ভাবে ভুল হতে পারে এই সব কিছু আপনি বিভিন্ন angle এ যখন দেখতে পাবেন তখন আপনি বুঝবেন আপনার মধ্যে বিজনেস activity আছে even যারা student আছেন আপনারা তারা একই এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা একটা maths আপনি solve করছেন math টা যখন চার পাঁচ ভাবে solve করতে পারবেন তখন বুঝবেন যে math টা পাওয়ার maturity আপনার মধ্যে অবশ্যই অবশ্যই চলে আসছে that means একটা problem কে বিভিন্ন angle এ solve করার বিভিন্ন ভাবে দেখার দৃষ্টিকোণ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে maturity আসলে বারো number point খুব মজার বারো number point হচ্ছে এই যে আপনার character থেকে আপনি যে over attitude এই বিষয়টাকে দেখবেন আপনি eliminate করতে পারছেন না বা কিছু একটা over attitude কে আসলে বলি হচ্ছে সহজ কথায় জ্ঞান নিলাম যারা আসলে জ্ঞান randism disease ভোগে এটা আমি একটা video দিয়েছিলাম আমাদের youtube channel এ আছে আপনারা চাইলে এই youtube channel এ এই জ্ঞান randism disease এ যারা ভোগে তাদের মধ্যে আসলে maturity কম থাকে বলে তারা তারা তাদের character র সামনে একটা পর্দা দিয়ে রাখে কারণ তারা তো জানে আমি যখনই নিজেকে expose করতে যাব আমার নিজের কাছে আসলে আমি আমার নিজের দুর্বলতা গুলো মানুষের কাছে চলে যাবে সুতরাং এই জন্য তারা পর্দা দিয়ে জিনিসটাকে isolated করে রাখে বা আলাদা করে রাখে সুতরাং আপনি যখন আপনার over attitude randism কে বাদ দিয়ে খুব simply মানুষের সাথে মিশতে পারবেন তখন আসলে বুঝতে হবে যে maturity আপনার মধ্যে আছে এবার তেরো number point খুব মজার, একজন mature মানুষ জানে there is no value of emotions in deserve কথাটা মানে হলো যে একজন mature মানুষ জানে যে ব্যবসার মধ্যে emotion এর কোন জায়গা নেই, সহজে example দেই ধরেন আপনার আপন চাচা একটা দোকান দিচ্ছে আপনাদের এলাকায় তা আপনি যান এলাকাতে যে ওই মনে করেন দোকানের মধ্যে দিয়ে আপনার বন্ধুদের সাথে দুই তিনটা cold drinks খেয়ে টাকা পয়সা করলাম এই বিষয়টা একটা immature এর পরিচয় কেন কি জানেন কারণ আপনার কাকার কিন্তু দোকানের প্রতিটা মালের হিসাব তাকে খাতাতে রাখতে হয়, আপনি যখন তার দোকানে গেলেন তার দোকান আপনি যদি একটা একটা পেপসি খান বা একটা কোকা কোলা যায় খান না কেন তাকে আপনার অর্থ পরিষদ পড়া maturity র পরিচয়, হ্যাঁ এখন এমন হতে পারে যেহেতু বা চা টা আপনার বাড়িতে আসছে মিষ্টি নিয়ে আসছে বা গরম খাবার নিয়ে আসছে। এটা free of cost না তাহলে সেটা আপনাকে দেওয়া তাদের উপহার আর business এর জগতে আপনি যখন দোকানে বসছেন

মেয়েটা না আমার দিকে খুব মায়া ভাবে তাকালো মামনি তুমি কি খাবা? ও আমাকে বললো হম তখন আমি তাকে একটা জিলাপি বড় একটা জিলাপি দিচ্ছি একটা সিঙ্গারা দিচ্ছি তুমি খাও তখন ওই মানে যে দোকানে যে ভাই আপনি কি করলেন এটা ওরে কেন দিলেন ও তো এই দোকানের মালিকের ছেলে মালিকের মেয়ে, বললাম যে মালিকের মেয়ে তো এখানে বসে আছে আপনি দিচ্ছেন না কেন? বলছে ভাই নিষেধ আছে ও দোকানের থেকে কোন কিছু নিছে যা, এই দোকান থেকে যা যা কিছু বেচা টেচা করে বাঁচে সেই জিনিসটা তার বাবা নিয়ে তারপর তাকে বাড়িতে সেটা খুব simple জিনিস কিন্তু হয়তো বা ব্যাপারটা মনে হচ্ছে এটা যে বাবা কিন্তু মেয়েকে ভালোবাসছে বাসে emotional business দুইটা জিনিস কিন্তু আলাদা, আপনি যখন মনে করেন আপনার ভাইকে চাকরি দিয়েছেন আপনার company তে বা আপনার দোকানে কোন জায়গায়

চৌদ্দ number point টা আসলে আমাদের জাতিগত সমস্যা এটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে আসলে এই বিষয়ে maturity টা একটু কম আমরা যখন mature হব তখন আমাদের মধ্যে judgemental হওয়ার প্রবণতাটা কমে যাবে বিষয়টা কি বিভিন্ন মানুষের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনি যখন জাজমেন্টাল হলেন judgemental মানে হল আপনি আর একজনকে সব কিছুতে মত দেন এই তুমি এরকম মনে করেন ব্যাপারটা বলে তুমি এরকম মনে হয়ে গেছো কেন? এই তুমি এরকম কুচকায় গেছো কেন? তোমার মাথার চুল পড়ে গেছে কেন? এই তুমি বিয়ে করতেছ না কেন? এই তুমি বাচ্চা নিচ্ছ না কেন? এই বিষয়টার মানে হচ্ছে যে আপনি তাকে তার life কে interfere করছেন, আপনি সবকিছু নিয়ে judgemental হয়ে থাকে আলাদা আলাদা রায় দিচ্ছেন, সেও বা বলল যে না আমি এই কারণে হয়তো বা বাচ্চা নিচ্ছি না আপনি তাকে পরামর্শ দিতে শুরু করলেন ঠিক আছে তো এই ধরনের ক্ষেত্রে আপনি যখন প্রতি কিছু নিয়েই সবকিছু নিয়ে কথা বলতে যাবেন তখন বুঝতে হবে আসলে আপনার মধ্যে maturity কিন্তু আসতেছে না, তো mature মানুষ আসলে পারো তো পক্ষে সবকিছু নাক গলায় না এবং সবার জীবনে নাক গলায় না সবার জীবনে judgemental হওয়ার চেষ্টা করে না এটা maturity টার একটি অন্যতম চমৎকার বৈশিষ্ট্য পনের number point হচ্ছে আপনি যখন mature হবেন তখন বুঝবেন যে আপনার যে ভুলগুলা এর একটা আপনি সৎভাবে accept করার বা স্বীকার করার মন মানসিকতা রাখবেন আপনার দ্বারা ভুল হতেই পারে এবং যখন ভুল হবে আপনি তখন সেটাকে accept করতে পারবেন বা স্বীকার করতে পারবেন এবং সেই ভুলটাকে যাতে শুধরানো যায় সেটার জন্য চেষ্টা করতে পারবেন, এটা কিন্তু একটা maturity র sign ষোল number maturity যখন কারোর মধ্যে আসে তখন সে business world এ competition করে personal life এ কোন competition করে না, বিষয়টা মানে এটা ধরেন বড় বড় দুইটা company বড় বড় দুইটা company কিন্তু একে অপরের সাথে competition করে

ধরুন আপনিও বিয়ে করছেন আপনার এক friend ও বিয়ে করছে, কার বউ কে সুন্দর এটা নিয়ে competition বা ধরুন আপনার ছেলে class nine এ পড়ে আপনার friend এর ছেলে class eight এ পড়ে, আপনারা দুইজন আপনাদের সন্তানকে নিয়ে competition এগুলো চরম immature পরিচয় এবং এগুলোকে কোন দেশ কখনো mature act বলে না, সুতরাং এই কথাটার মানে হচ্ছে এটা personal life এ কেউ কারো সাথে competition করবে না, professional life এ competition হবে এবং professional নিয়ে competition হতে পারে আমি আমার কাজটা অবদক্ষতার সাথে করতে পারি, এটা maturity র অন্যতম বৈশিষ্ট্য Hello মাঘনা হ্যাঁ বল জসিম কেমন আছিস বল? এই এখন চলে যাচ্ছে কোনো রকমে, তুই কেমন আছিস বল? আর কেমন থাকব শরীর টা খুব খারাপ বুঝলি কেন কি হয়েছে? এই দেখ বলিস না জ্বর হয়েছে আর উঠতে পারছি না জ্বর কয়দিন ধরে জ্বর হয়েছে আহ ডাক্তার বাড়ি রোজ যাও আসা করছিস?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 হ্যাঁ সব ভালোই আছে তুই কিসে করে যাস hospital আমি hospital হলে যে তোর bus এও যে টোটো তে ও যে মানে ঠিক না আমি যেটা পেয়ে যাই busএও যে public এ তো? হ্যাঁ public bus এ public bus এর তো এখন অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো

হ্যাঁ যতদিন থেকে lockdown লাগলো ততদিন থেকে তো bus এ মনে হয় বেশি লোক ও উঠতে দেয় না এখন হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস lockdown এর আগে বুঝিস ভাড়াটা কিন্তু কম ছিল এখন lockdown পর থেকে এত ভাড়া হয়ে গেছে মধ্যবিত্ত মাথায় হাত পড়ে গেছে বুঝলি তাইতো, এখন কত কি ভাড়া নিচ্ছে bus এ?

হ্যাঁ, রামঘাটে bus stand চিনি এখন কুড়ি টাকা করে নিচ্ছে বুঝলি? আগে তো মনে হয় দশ টাকা করে না পাঁচ টাকা করে নিত আগে তো দশ টাকা ছিল বুঝলি, আর আমরা যখন আমাদের student level এ ছিলাম তখন তো পাঁচ টাকা দিয়ে আসতাম কিন্তু এখন আর পাঁচ টাকার যোগ নাই আর এখন তখনকার থেকে চার double হয়ে গেছে একবারে কুড়ি টাকা হ্যাঁ চার double হয়ে গেছে কি করব বল খুবই অসুবিধা খারাপ বল কতদূর কি পড়াশোনা করছিস নাকি? না পড়াশোনা করছি এখন বলতে উচ্চ মাধ্যমিক টা দিলাম college এ ভর্তি হলাম এখনই college এ ভর্তি হইলি কিসে পড়ছিস collage এ? এই First year ভর্তি হলাম First year complete হয়নি? না না কেবলি তো ভর্তি হলাম আজকে ই তো একটা exam হল পরশু একটা হয়েছিল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 এমনি এই গুলো তো test exam এই রকম এরকম দশ নম্বরের exam ছিল দিয়ে দিয়েছি ওটা ভালোই হয়েছে ও মানে তোদের মেন পরীক্ষা কোথায় পরছে তোর?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 বোলপুরে?

এ~ এবার এবার প্রথম দেবে নাকি পরীক্ষা না আগে দিয়েছিল? না প্রথমে এখনো কোনদিন পরীক্ষা দিইনি একটা test ই দিয়েছে শুধু

আমি আমার এখানে খুব মানে toto তে করে যাওয়া আসা করছি এখন রামপুর যাচ্ছি tuition পড়তে তো আগে তো মনে হয় দশ টাকা করে ছিল ভাড়া এখন তো বাড়িয়ে দিয়েছে পনেরো করে করে দিয়েছে

চারজনের বেশি লোক চাপতে দিচ্ছে না? না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

হ্যাঁ কোথাও দেখুন তো কোথাও অর্ধেক করে বাড়িয়েছে কিছু দিনের মধ্যে দ্বিগুনি করে দেবে মনে হয় হ্যাঁ হ্যাঁ কোন আর যে তেলের দাম বাড়ছে ভাই হয়েছে জনতা আগের যে আগে তো মানুষরা হেঁটেই চলে যেত ভাই হ্যাঁ, হেটে বলতে তো অনেক জায়গা হেটে চলে যেত অনেক দূর দূর কিন্তু এখন তো জানো বাড়ি থেকে বেরোলেও কিছু না কিছু করতে হবে যাদের নেই কিছু সাইকেল বা মোটর সাইকেল ওরা তো সেই লোক পাবলিক bus এ বা টোটো এগুলোতে ই তো যাওয়া আসা করবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই আগে তো বলেছ কোথাও যোগাযোগ করলে এখন ভাড়া টারা বেড়ে গেছে ইয়ে হয়েছে খুব মুশকিল কলেজে আসতে পারি না আগে তো দশ টাকায় ধরো আসা যাওয়া হয়ে যেত তারমধ্যে খাওয়া-দাওয়া করে নিতাম কিন্তু এখন তো সেরকম আর হয় না না এখন তো মানে ভাড়াতেই অর্ধেক চলে যাচ্ছে